আপনি যেখান কার কথা বললেন চট্টগ্রাম ঐখানে আমিও ঘুরতে গিয়েসি তারপরে দেখা যাচ্ছে আমি বাংলাদেশের maximum জায়গায় ঘুরসি তারপরে দেখা যাচ্ছে আমি. লালন শাহ এর মাজার তারপরে আহ কুষ্টিয়ার যে আমাদের মজিদনগর যে সরকার গঠিত হয়েছিল স্বাধীনতার মানে যেখান থেকে প্রথম সূত্রপাত সূচনা. তো ওখানে গিয়েসি আসলে পাঁচ দশ জন friend মিলে আমার যাওয়া হইসিলো তো দেখা যাচ্ছে যে সবাই একসঙ্গে গেলে এমনিতেই ভালো লাগে আর কি.

হ্যা আবার আমি আপনার আহ গিয়েসি হলো. আপনি কি ফোন টা একটু মুখের সামনে নিয়ে কথা বলবেন তাহলে আর কি শুনতে আমার সুবিধা হয়তো আর কি. হ্যা হ্যা অবশ্যই আমি আপনার গিয়েসি হচ্ছে বগুড়া মুদিত নগর এটা একটা অনেক পুরাতন জায়গা আর কি. পুরাতন এইখানে অনেক আহ দেখার অনেক কিছু আছে এটা কে নগর ও বলা চলে তো সেখানে ঘুরতে গিয়ে অনেক আপনি এ বিষয়ে কি বলছেন?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 এটা কিন্তু আমাদের হচ্ছে এগারো তারিখে কিন্তু আমরা এখান থেকে যাবো যে মুদিত নগর যে আমাদের ইতিহাস গঠিত হয়েছিল ওখানে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের মুদিত নগর. সরকার গঠিত হয়েছিল আমবাগান আছে যে অনেক কিছুই আসে ওখানে বাংলাদেশের একটা বিশাল আকৃতির কিন্তু মানচিত্র আছে ওখানে আপনি হয় তো গিয়েছিলেন ওখানকার কথাই কিন্তু বললেন আপনি যেহেতু.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

এরপরে কিন্তু আমরা যখন আমরা এখন শিক্ষার্থী তো আমরা কিন্তু এখন পড়াশোনা করি সাধারণত পরে যখন চাকরি বাকরি করবো তখন কিন্তু আর যাওয়ার সুযোগ হবে না. যদিও টাকা অনেক অনেক থাকবে তখন কিন্তু office থেকে ছুটি দেবে না আবার বলবে এই সেই এমন কিন্তু হবে সাধারণ বিষয় এইটা তাই না জী. hello আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন?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

জী জী অবশ্যই এ বিষয়ে আমি অনেক কিছু বলবো এখন অনেক কিছু বলার আছে আমার সাধারণত যেমন ধরেন.

আহ এখন কিন্তু এমন একটা situation কিন্তু আমাদের কিন্তু টাকার খুবই পরিমানে এখন অভাব আর কি এখন ছাত্র জীবন আপনিও হয়তো ছাত্র.

তাও কিন্তু দেবে না এখন যে রেগুলেশন চলে আসছে যে অবস্থা বাংলাদেশের বাংলাদেশে কিন্তু বর্তমানে এখন চাকরির বিষয় টা আর কি ঐভাবে বলা যাবে না. ঠিক আছে ঘটনা হচ্ছে যে এখন আমাদের যে tour journey টা জানি আমি অনেক জায়গায় করছি সাধারণত হচ্ছে যে ইয়াতে গেছি যে.

অনেকটা সুন্দর জায়গা জী আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন.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 কেন বলবো না tour আমাদের অনেক একটা গুরুত্ব বিষয় সাধারণত যখন আমরা এখন কিন্তু হচ্ছে ইয়া তে গিয়েছিলাম.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

হ্যা অবশ্যই আপনার কথা গুলো শুনে আমার ভালো লাগছে তো যাই হোক আমিও কিছু কথা বলতে চাই আপনি যদি অবশ্যই আমার কথা গুলো শোনেন তাহলে আপনার ভালো লাগবে. আসলে বিষয় হলো মানুষের তো এইভাবে এই যে আপনি যে student life এর কথা বললেন আসলে student life টাই কিন্তু enjoy করার একটা সময়. এই সময়ে যদি আমরা enjoy না করতে পারি তাহলে দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে চাকরি বা অথবা job sector এ গেলে এইটা ঐভাবে সম্ভব হয় না তো দেখা যাচ্ছে আপনি student life এ হ্যা অর্থের সমস্যা হবেই কিন্তু.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 প্রতিদিন মানে ঘুরতে যাচ্ছেন না আপনি দেখা যাচ্ছে বছরে বা মাসে monthly আসে পাশে কোথাও ঘুরতে যাচ্ছেন বা বছরে একটা long tour দেন চিন্তা ভাবনা করসেন এরকম যদি করে থাকেন তাহলে অবশ্যই হম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 আহ আমি যে earning টা এইটা থেইকা আমার নিজস্ব খরচ চালাই plus হলো দেখা যাচ্ছে যে আহ মাসে বা বছরের মধ্যে কোথাও ঘুরতে যাই long tour এ যাই. আবার monthly দেখা যাচ্ছে আসে পাশে কোনো এক জায়গায় tour এ যায় এই বিষয় গুলো যদি আপনি বলতেন একটু ভালো হইতো আপনি একটু বলেন. জী জী অবশ্যই আমি বলবো যে এখন কিন্তু আমাদের যে বললেন যে tour এর কথা. tour দিতে গেলে কিন্তু টাকার প্রয়োজন আমরা একটু আগেও হয় তো আমি বললাম আপনাকে যে এখন কিন্তু সবার ফ্যামিলি কিন্তু একরকম থাকে না সবার ফ্যামিলির তো এক সমান থাকে না সবার বাবা কিন্তু.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

এইগুলোর পিছনেও কিন্তু টাকাটা কিন্তু অবশ্যই গুরুত্ব পূর্ণ টাকাটা লাগবেই টাকা ছাড়া কিন্তু আপনাকে কোথাও কিন্তু ঢুকতে দেবে না এখন আপনি একটা কাজ করতে পারেন যে অনেক কিন্তু কাজ আছে যেমন সাধারণত. রাজমিস্তিরি electrical এইগুলো কিন্তু আর কি সাধারণত টাকা ছাড়াও কিন্তু ওখানে কিন্তু কাজ করা যায় কাজ করে মানে নিজের পরিশ্রমে কাজ করে টাকা পয়সা এনে তারপরেই কিন্তু আমরা ঘুরতে যাইতে পারি.

আমরা যদি হচ্ছে এর পাশেও যদি আমরা টাকা চাই তাহলে তো আর দেয়া possible না তার তাই না. জী hello. হ্যা হ্যা আপনার কথা আমি অবশ্যই clear শুনতে পাচ্ছি আপনার কথা গুলো শুনে আমার অনেক ভালো লাগছে আসলে ঠিকই বলছেন.

আহ view টাও সুন্দর উপভোগ করসি ওই যে আপনি যে পাহাড়ের কথা বলছেন ওই পাহাড়েও গেছিলাম সেই পাহাড়ের নাম হলো চন্দ্রনাথের পাহাড় তো ওখানে উপরে একটা মন্দির আছে সে আবার পাহাড়ে ওঠা একটা বিষয়. এটাও অনেকটা ভালো একটা মানে ঘুরছি ফিরছি আবার দেখা যাচ্ছে যে আহ আপনার আহ ওখানে গিয়ে সমুদ্র সৈকতে এ ঘুরতে গিয়ে ছিলাম আমাদের. আহ পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো সমুদ্র সৈকত আমাদের এই উম কক্সের বাজার আবার আমাদের আহ সুন্দরবন সব থেকে ম্যানগ্রোভ forest.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 জী জী অবশ্যই এটা হচ্ছে আমাদের অবশ্যই এ বিষয়ে কিছু বলবো যেমন যে হচ্ছে আমরা কিন্তু আপনি যে বললেন যে কক্সবাজার কক্সবাজার যাইতে কিন্তু অনেক টাকার প্রয়োজন আপনাকে বললাম যেহেতু. সেভাবে অবশ্য আমি একবার গিয়েছিলাম যে হচ্ছে আমি কিন্তু সাধারণত বাবা যে টাকাটা দিয়েছিল যে হচ্ছে ইয়ার জন্য ওই পরীক্ষার জন্য যে আমাদের অর্ধ বার্ষিকীর যে পরীক্ষাগুলো হয়, এইগুলো টাকাটা নিয়েছিলাম, যাই হোক অনেক কথাই হোল, এখন আর কিছু বলতে চাইনা ঠিক আছে আল্লাহ হাফিজ,

এ hello শুভদ্বীপ

এই একটু পড়ছিলাম উহ বাড়িতে আছিস নাকি এখন

উহ আসবি বলছিলি না আমাদের hostel এ দে কি খবর হলো উম যাবো তো তা তোদের ওখানে hostel এ কেমন কি খেতে খেতে খেতে দেয় কিরকম hostel এ খাওয়া দাওয়া তো ভালো প্রত্যেকদিন সকালে মাছ আছে আর মাছের সঙ্গে একটা সবজি ডাল আর রাতে ডিম আছে বুধবার রবিবার করে মাংস আছে রাতে আর শনিবার নিরামিষ আছে আয় একদিন ঘুরে যা hostel দেখে যা

হ্যা হ্যা যাবো আর এমনি bed ভাড়া কত এমনি bed ভাড়া আমাদের তো সব রকম আছে single bed থেকে five bed পর্যন্ত single bed তা নেই চার হাজার আর তুই যদি five bed student আমরা আমাদের five bed ই ঠিক আছে আমাদের five bed এ তেত্রিশশো নিচ্ছে খাওয়া দাওয়া time এ মোটামুটি হ্যা বল

হ্যা two bed three bed four bed টা আছে তোর two bed টা নিচ্ছে মনে হয় আটত্রিশশো আর three bed টা নিচ্ছে যতদূর সম্ভব তোর পঁয়ত্রিশশো কি ছত্রিশশো এরকম আছে something

bathroom আছে bathroom প্রতিটা floor এই তিনটা করে bathroom আছে bathroom তুই একদিন এসে এখানে দেখে যা দেখে দেখবি খাওয়া দাওয়া কিরকম হয় bed টেড গুলো দেখবি পুরো hostel টা ঘুরে দেখলি কিরকম কি facility আছে হ্যা হ্যা আর hostel টা কোথায় যেনো hostel টা আমাদের ওই দমদম দমদম station এ নামবি station থেকে একটু পাঁচ সাত minute দশ minute এর মতো হেটে আসলেই চলে আসবি দেখবি station থেকে নেমে ইন্দিরা ময়দান বলে সবাই জানে আহ ওই ইন্দিরা ময়দান থেকে আরেকটু গেলেই হনুমান মন্দির বলে একটা মন্দির আছে ঐখানে কাছে যে একটা গলি গেছে ওর ভেতর দিয়ে আর এমনি hostel এ আমাদের কয়জন থাকে আমাদের college এর আমাদের college এর মোটামুটি আমাদের second year এর থাকি আমাদের room এ থাকি দুজন আর আমাদের নিচের bed এ থাকে ওরা থাকে পাঁচ জন হবে পাঁচ সাত আট আট নয় জনের মতো থাকি আমরা আমাদের college এর সবাই থাকি চাকরি করে যারা আছে তারাও আছে আবার পড়াশুনা করছে আছে company তে job করছে আছে সব রকম আছে এখানে তুই আয় একদিন দেখে দেখে যা

চলছে মোটামুটি ভালো তুই কেমন আছিস

হ্যা খাওয়া দাওয়া করলি

উহ রাতে ভাত খাবি আবার হুম আমাদের এখানেও hostel এ প্রত্যেকদিন রাতে ভাত ও রুটি হয় মাঝে মধ্যে time এর ব্যাপার থাকে যদি time এ গেলি তো পেলি নাহলে পেলি না

time আমাদের এই রাতে শুরু হয় ন'টা থেকে শুরু হয় আহ রাত এগারোটা পর্যন্ত চলে আর সকালে তোর আটটা থেকে শুরু সবাই office তফিস যে যার কাজ কর্ম আছে তো এইজন্য সকালে তাড়াতাড়ি শুরু হয়ে যায় ওই আটটা থেকে একটা পর্যন্ত এটাই আরকি আর শনিবার যেরকম নিরামিষ থাকে শনিবার নিরামিষ এর মধ্যে আহ এক সপ্তাহ অন্তর করে রাতে এক সপ্তাহ অন্তর করে পোস্ত দেয় আরকি আলু পোস্তটা হয় সাথে থাকে তোর সাথে বেগুনি থাকবে পায়েস থাকবে যেদিন নিরামিষ থাকে আরকি উহ বুঝলাম আর এমনি কি যেদিন এমনি normal দেয় মাছ আর ডিম দেয় সেদিন কি কি থাকে normal বলতে আমাদের কবে লাউ দিলো মানে সকালের ব্যাপারটা কবে পেঁপে দিয়ে দিলো কবে কুমড়োর ঘন্ট দিয়ে দিলো আহ রাতে তোর কি বাঁধাকপি হলো কবে সব্জিটা ডিম দিলো আর ডিমের সঙ্গে তোর সব্জিটা বাঁধাকপি দিলো কখন কবে বা কবে ফুলকপি দিলো বা কবে ওই তোর পুরো সপ্তাহের যে মাছ গুলো আছে ওই যে মাথাটো থাকতো মাথাটা মুড়িঘন্ডর মতো করে দিলো আর কি উহ তাহলে খাওয়া দাওয়া কি hostel এই হয়

উহ hostel টা কয় তালা

উহ আর এমনি hostel এ কি ভর্তি হতে গেলে কি করে কি করতে হয় ভর্তি হতে গেলে এখানেতো hostel তো hostel তোর মালিক তো একজন আছে তারপর তোর manager আছে আহ রান্নার জন্য দুজন আছে আবার তুই ধরো দেখতে এলি room দেখতে এলি তো তোকে manager দেখাবে কোন কোন room গুলো কোন কোন room এর bed ফাঁকা আছে পুরো hostel তা দেখালো তুই ধর পছন্দ করলি যে এই room ধর তোর পছন্দ হলো তুই কি করবি ধর advance টাকা দিয়ে চলে গেলি যে আমি পরের মাস থেকে আসবো advance পাঁচশো কি হাজার টাকা দিয়ে চলে গেলি এবার দিয়ে তুই ধর একমাস পরের মাস থেকে এলি পরের মাস থেকে হলো এখানে এখানে তোর একটা করতে হয় form fillup করতে হয় আহ সঙ্গে আধার card এর xerox আর এক copy photo লাগবে আর sign টাইন করতে হয় sign টাইন করে এবার তোর হচ্ছে এবার দেখ hostel এর ব্যাপার তো তোর কি হবে একমাসের security money নিয়ে নিবে ধরে তোর তেত্রিশশো টাকা room ভাড়া আরো একটা extra আরো একটা extra তেত্রিশশো টাকা নিয়ে নিবে security money এবার ওই টাকাটা তুই কিরকম ব্যবহার করবি ধর তুই কথাটা বলছি যে মাসের পরের মাসে থাকবিনা ধর তুই বলে দিবি যে ওই মালিক কে বলে দিবি যে দাদা আমি পরের মাস থেকে থাকবোনা তোর থেকে ওই মাসের টাকাটা নেবে না ঐটা আর তোর maintenance এর জন্য একটা চারশো টাকা কাটা হয় ওইটা ঐটা electric এর জন্য বা ঐখানে তোর locally তো তোর পুজো ফুজো হয়তো মালিককে চাঁদা টাডা দিতে হয় ওই জন্যই maintenance এর জন্য একটা আটশো টাকা করে কেটে রাখে ঐটা একবারই কাটবে একবার প্রত্যেক মাসে কাটবে কি বছরে একবার করে ওরকম না একবারই কেটে রাখবে উহ মানে একবার দুবার যত বছর থাকবো থাকবো

আর room এ light পাখা সব লাগানো থাকে তো হ্যা room এ light পাখা যেরকম তোর single bed এ একটা পাখা double bed এ ও একটা পাখা তুই দুটো পাখা পাবি কোথা থেকে তোর উম মানে four bed থেকে four bed four bed এ ও দুটো পাখা আর আহ five bed এ ও দুটো পাখা এবার তোর হচ্ছে এই যে যেটা single bed বলছিলাম ওটা মানে কি বুঝলি তো মানে আমরা student তো আমাদের বই

এরকম ওইরকমের একটু অসুবুধা হবে আরকি তোর আচ্ছা তাইলে ধর আমি ধর light পাখা ধর খারাপ হয়ে গেলো কিছু তখন কি করতে হবে তখন কি খারাপ হয়ে গেলে তুই হচ্ছে আমাদের এখানে manager আছে manager কে বললি ও প্রায় electric

উহ আর এমনে কি ঘর দর ঝাঁট টাট দেয়া কি

জলের ব্যবস্থা বলতে দেখ এখানেতো মানে কি বলবো শহরেরতো জল তো বসানো থাকুক না কেন যা বসানো থাকুক না কেন ওতে জল একটু হলেও না একটু গন্ধ করবেই করবে এবার আমরা কি করি এই শীত্কালটাতে একটু কম গন্ধ করে এইজন্য aqua guard থেকে আমাদের এই রান্নঘরে aqua guard লাগানো আছে দুটো একটা বড় একটা লাগানো আছে একটা ছোট লাগানো আছে ঐখান থেকে জল নিয়ে চলে আসি আর এই যে গরমকাল এখন শুরু হয়ে গেলো এখন থেকে আমরা জলের drum কিনা শুরু করবো এবার জলের drum এর ব্যাপারটা বলে রাখি জলের drum এর ব্যাপারটা বলে রাখি তোর drum টা হচ্ছে কুড়ি litre drum কি করবি তুই ধর এখানে অনেক জলের ইয়ে আছে তুই তাকে বললি আমরা যেখান থেকে নেই তুই এখানে বললি যে আমি জলের drum নিবো নতুন জলের drum এর দরুন দেড়শো টাকা দিতে হবে আর জলের জন্য পঁয়ত্রিশ টাকা মানে প্রথমে তোকে একশো পঁচাশি টাকা দিলে তোকে একটা জলের drum দিবে এবার ওই এবার তোকে তোর room এ পৌঁছে দিয়ে চলে যাবে এবার ওই যে তুই দেড়শো টাকাটা জলের drum এর জন্য দিলি তুই যখন ওই drum টা drum টা যখন একদম ফেরত দিয়ে দিবি ওই ওখানে ওকে তখন তোকে তোর দেড়শো টাকাটা back দিয়ে দিবে হ্যা তুই যখন ওই মানে drum টা একদম ফেরত দিয়ে দিবি ওখানে তো ও তোকে একদম দেড়শো টাকা ফেরত দিয়ে দিবে আর তোর এই জল তুই যেরকম খাবি কুড়ি litre জল তুই একা যেরকম খাবি তোর যেরকম যাবে আবার ধর কিনলি ওই পঁয়ত্রিশ টাকা লাগবে তোর একদম home এ পৌঁছে দিয়ে চলে যাবে ও আর এমনি আনতে গেলে জল আনতে গেলে আর তুই যদি জল আনতে যাস ওখানে ওখানে কুড়ি টাকা করে নেয় ওখান থেকে ওখান থেকে নিয়ে আসাটা কষ্ট ধর বলে দিবি আর দশ টাকার জন্য এইখানে phone করে দিবি তোকে একদম উপরেই দিয়ে চলে যাবে আর এমনি hostel এ কোনো ঝামেলা ফামেলা হয়না তো না ঝামেলা ফামেলা সেরকম কিছু তো আজ পযন্ত সেরকম এটা একেবারে তো মেস না এটা যখন তোর hostel তো এজন্য যে যার আছে সেরকম কিছু ঝামেলা ফামেলা ও হয়নি সেরকম এতজন আছে মানে কারো সঙ্গে কিছু না কিছু কথা কাটাকাটি তো হবেই হালকার উপর দিয়ে হয়ে যায় আবার ঠিকঠাক হয়ে যায় বুঝলাম college গেছিলিস নাকি হ্যা college এ আজকে গেছিলাম আমাদের আজকে admission ছিল বুঝলি আমাদের তো হবে কালকে তো কি কি লাগলো রে admission এ আমাদের admission এ লাগবে হচ্ছে যে তোর এটা তুই first year এ যে ভর্তি হয়েছিলো তার যে receipt copy টা ওই receipt copy টা আর আমাদের ওই second marksheet এর print out টা আমাদের তো আর কোনো marksheet দেয়নি তুই ওই website গিয়ে registration number টা দিলে যে একটা marksheet দিচ্ছে এটা prinout করে নিবি আর তোর সাড়ে আটশো টাকা করে লাগবে সাড়ে আটশো টাকা করে হুম হুম সাড়ে আটশো করে নিচ্ছে

না না জমা নিয়ে নিচ্ছে না তোকে ওটা দেখে তোর আরেকটা তুই যেবারে ভর্তি হলি ঐরকম first year এর মতো আরেকটা তোকে receipt copy দিয়ে দিচ্ছে ওটা নিয়ে আসলেই হবে আর তোকে সব কিছু ফেরত দিয়ে দিচ্ছে ফেরত দিয়ে দিচ্ছে copy টা ওটাও দিচ্ছে না সব ফেরত দিয়ে দিচ্ছে কিছু নিচ্ছে না এমনি just দেখছে গুলো যে তুই আদৌ পরীক্ষা দিয়েছিস কিনা ওই দেখছে আর কিছুনা ও পরীক্ষা তো চলে এলো হ্যা পরীক্ষাতো চলে এলো পড়াশুনার preparation কিরকম এই পড়া হচ্ছে যাইহোক কিছুতো পড়িনাই কিরে hello এই কোন কোন কোনদিন কি পরীক্ষা আছেরে আমাদের আছে তোর উহ আমাদের চার তারিখ থেকে তো সবারই শুরু হচ্ছে

উহ এ আছে material science engineering material হ্যা আর ছয় তারিখ হচ্ছে তোর এ আছে উম material তারপরে তোর হচ্ছে সাত আট নয় তো ছুটি সবারই দশ এগারো হ্যা হ্যা দশ এগারো দশ তারিখ manufacturing টা আছে আর আহ এগারো তারিখ হচ্ছে তোর এটা আছে তোদের কিরকম তোদের কি আছে তোদের কি কি আছে আমাদের ওই date date সবারই একই কিন্তু আমাদের প্রথম দিন চার তারিখ আছে তোর CPL আছে মানে computer programming language তারপরে হলো তারপরের দিন পাঁচ তারিখ আছে হলো device and circuit আছে electric device and circuit তার আহ তারপরে ছ তারিখ আছে তোর digital electronics আছে তারপর তো ছুটি হ্যা আর দশ তারিখ আছে তোর circuit theory আছে আর এগারো তারিখ আছে communication pricipal of communication হুম তো যাইহোক পরীক্ষা viva এর date টেট তো কিছু বললনী এখন তো viva হয়ে গেলো আমাদের যে কবে নিবে এরাই জানে কবে নিবে হ্যা viva টা হয়ে গেলে একবারে clear হয়ে যায় পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি চলে গেলাম ঠিক আছে এভাবে বাড়ি চলে গিয়ে আবার ধর আজকে গেলাম একদিন পর বললো যে কাল থেকে viva আসতে ইচ্ছা হবে তখন

এই তোর exam টা পিছিয়ে গেলো ওই সময় যদি viva টা নিয়ে নিতো ঠিক থাকতো নিয়ে নিলো আমরা আমাদের কি হলো কিজানি হুম ঠিক সময় তোর নেয়নি সেটার কারণ ওদেরতো এই june july এর মধ্যে বের করে দেবে না নতুন batch নতুন batch ঢুকবে তো আমাদের এখন admission ও পেয়েছিলাম আমাদের mechanical এর সবাই এসেছিলো আমাদের ছবি টবি তোলা হোক অনেকদিন পর দেখা হয়নি কারো সঙ্গে কিছুনা

তোরাও আয় তোদের ও এলে তোরাও তুলবি তোদের ও status দেখবো আমরা হ্যা উম দে খেলাধুলা করছিস নাকি বাড়িতে ক্রিকেট ত্রিকেট খেলছিস এই খেলা আর কি হয় মাঠ টাথ নেই আমাদের আহ তোদের ওই ওদিক টা শহর বলে মাঠ নেই আমাদের তো গ্রাম তো একদম proper অনেক মাঠ ফাট আছে আর আমরা যেখানে খেলতাম সেখানে তোর বাসন্তী পূজা শুরু হয়ে গেছে আমাদের ও মাঠ একটা ছিল তো হঠাৎ ধুয়ে দিয়েছে দুই তিন বছর আগে সব ধুয়ে দিয়েছে ওখানে school করে দিয়েছে আরেকটা high school এর মাঠ আছে তো ওটাতে ঐটাতে মানে সবাই পাড়ার সুবাদে সব সবদিক থেকে খেলতে আসে ওখানে জাগা নেই আর তাতো একটু ক্রিকেট খেললে একটু জায়গা না হলে কিভাবে কি short pitch সবসময় খেলতে ভালো লাগেনা হ্যা আর এমনি সব বাইরে চলে গেছে পড়তে চলে গেছে বাহিরে সব হুম তারপরে বাসন্তী পূজা হচ্ছেনা ওখানে উম হবেতো শনিবার হবে শনিবারে মনে হয় নিয়ে বের হবে উহ আমাদের ঐখানে বললাম না যে তোর যেখানে ক্রিকেট খেলতাম school মাঠটাতে ওখানে বাসন্তী পূজা শুরু হয়ে গেছে তোর কবে থেকে জানিস আমি এলাম তোর হলো তোর সাত আট তারিখ হলো তারিখ কি বারটা ছিল বলতো তোর আহ সোমবার গ্রামের ছেলেমেয়েদের নৃত্যানুষ্ঠান তারপরে একদিন যাত্রা আছে ও আমাদের এই ছোট করে হয় আমাদের এতো বড় হয়না না আমাদের বাসন্তী পূজাটা মোটামুটি বড় করেই হয় বেশ এখন তো সব মেলা হচ্ছে চারিদিকে মেলা হচ্ছে এখন হ্যা এখন তো তোর গ্রামের দিকে তো এখন তোর মনে কর অনুষ্ঠানই অনুষ্ঠান প্রত্যেকদিন মানে আবার কি এক জায়গায় না দুই তিন জায়গায় অনুষ্ঠান হচ্ছে গ্রামে সব

হ্যা আর অনুষ্ঠানের কথা কয়ে কোনো কাজ নেই কোনোরকম ঠিকঠাক ভাবে exam টা দিয়ে দিতে হবে